এখানে একটি চায়ের গ্লাসের ছবি দেওয়া আছে তার উপরে আবার ব্রান্টিং করা আছে নেসক্যাফে কিন্তু এবং তার পিছনে সৌন্দর্যটা আমাদের মুগ্ধ কর --

এখানে একটি হসপিটাল ব্লকের ছবি দেওয়া আছে । হসপিটাল টা দেখে মনে হচ্ছে খুবই পুরানো। হসপিটাল -এর সামনে একটি মহি-মহিলা এবং একটি-ই লোক দাঁড়িয়ে আছে।